এখানে একটি বোর্ড লাগা আছে খ্রিসচান - এর প্লাস চিহ্ন--

এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। এই গ্রাউন্ডটা হারা ভরা আছে।

এইগুলো সময় পয়সা উঠাবার জন্য--

সাইড -এ সাইড এ- সাদা কালার -এর পেইন্টিং করা আছে--

এখান থেকে পোস্টঅফিস -এর সব কুছু কাজ হয়।

এখানে অনেক উচিৎ দামে মোঃ মোবাইল গুলা মিলে--

খুব সুন্দর জিম সেন্টার মালদা ডিস্ট্রিক্ট -এ।

এই পিকচার -টাতে অনেকগুলা বিটিছেলে--

এসব ছেল্যা গুলোকে মোটিভেশন করছে ।

একটা বড়-ও বুক বিস্টোর মালদার।